এবং পিছনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে এখানে বিবাহ হচ্ছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরের ভিতরে আয়না লাগানো রয়েসে।

এবং সাইডে একটি দরজা দেখতে পাচ্ছি।

এহানে একটি স্কুলের অনেক ছাত্রছাত্রী আরআরকে দেখতে পাচ্ছি।

ঘরটি অনেক সুন্দর করে সাজিয়ে রয়েসে এবং চাইরোদারে দিয়ে ফ্ল্যাগ লাগানো রয়েসে।

রুমের তলে কার্ফেট বিছানো রয়েসে।

উপরে ল্যাখা হট উইংস এবং নীচে সোট করে ব়্যাখা ফা ফাস্ট ফুড রেস্টুরেন্ট ল্যাখা রয়েসে।

সেলুনে তিনটি চেয়ার রয়েসে এবং তিনটি চেয়ারের সামনে আহেনা লাগানো রয়েসে।

এখানে একটি দুকান দেখতে পাচ্ছি দুকানের ভিতরে কয়েকটি চেয়ার রয়েসে।

গেইটে র উপরে একটি ব্যানার লাগানো রয়েসে গেইটে র ভিতরে একটি গাড়ি রাখা‌ দেখতে পাচ্ছি।

বাচ্চারা কি ফা পাও লম্বা করে হাত পাও তে নিয়ে লাগাচ্ছেন।